সাজানো হয়েছে মানে ডেকোরেট করা। উপরে দেখা যাচ্ছে যে প্যান্ডেলের কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ফুল তৈরী করা হয়। এছাড়াও প্যান্ডেলটির ভেতরে দেখা যাচ্ছে যে চেয়ার গুলোকে লাইন লাইন করে চার পাশে সাজা--

এর মধ্যে দেখা যাচ্ছে যে এটি আমাদের পশ্চিমবঙ্গের এরর উত্তর উত্তরবঙ্গের ছবি এবং এখানে ক্ষুদিরামে--

টির মধ্যে দেখা যাচ্ছে যে তিস্তা নদীর পাশে ম ম মন্দির রয়েছে। এখানে দুটো মন্দির রয়েছে।

ও লাইটিং লাগানো হয়েছে মন্দিরে মধ্যে এখানে দেখা যাচ্ছে যে অনেক লোকজন মন্দিরের ওপর--